একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে তার পাশে একজন বাইক থেকে নামছে ।

মন্দিরের চা-র-র-টে-এ সাইড -এ চারটে-এ আলো আছে।

ওপরে সিলিং ফ্যান আছে একটি মানুষ ভিতরে আছে দাঁড়িয়ে একটি মানুষ বসে আ--